একেকটা একেকটি অনেক বড়ো মল আছে । মল টার নাম মল মিনি স্টোর এবং তাতে অনেকগুলো লোক আছে।

এখানে কাছে একটি অনেক বড়ো গাছে আছে।

এই পিক টা বাস ডিপো পিক । পিক টাতে অনেক গুলো বাস দাঁড়িয়ে আ--

এ তে অনেকগুলো গাছ আর সেইটাতে একটি --